সামনে একটি দেয়াল দেখা যাচ্ছে সাধারণও ব্যাকগ্রাউন্ড উপরে একটি খাঁটি দুধ কথাটি তিন রকম ভাষায় লেখা রয়েছে এবং নিচে গরুর ছবি দেয়া রয়েছে।

সামনেই একটি গাড়ি দেখা যাচ্ছে নীল রঙের এবং গাড়ির মধ্যে কিছু বস্তা সাদা রঙের বস্তা রাখা রয়েছে।

সবুজ রঙের বাড়ি দূরে দেখাচ্ছে তারপরে মোবাইল টাওয়ার পরপর দুটি দেখা যাচ্ছে।

দূরে সবুজ গাছ পালা দেখাচ্ছে এবং ওপরে নীল আকাশ দেখা যাচ্ছে ।

জিনিসের উপর প্লাকার্ড আ দিয়ে দাম লেখা রয়েছে । দুটো নীল জামা পরা লোক এবং কমলা জামা পরা দুটি লোক উম জ্যাকেট পরা লোককে দেখা যাচ্ছে।

এটি একটি গ্রোসারি স্টোর । যেখানে ওপরে প্রায় রয়েছেন ব্যানার রাখা রয়েছে। রেড ব্যাকগ্রাউন্ড -টা নীচে স্টোর -এর নাম লেখা রয়েছে । পরপর দুটি দোকান দেখা যাচ্ছে ।

এটা কোনো পুরনো দেবদেবীদের পুজো করবার মন্দির | যেখানে পর্যটকেরা ঘুরতে এসেছ | পরপর কয়েকটা পোল দেখা যাচ্ছে | দূরেও কিছু আরও কিছু পোল দেখা যাচ্ছে যেগুলোতে সব দাগ নয় | এবং ওপরেও লাল রঙের দাগ দেখা লক্ষ্য করা যাচ্ছে।